দিনু দা বললো বেঁচে দিয়েছি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 তোর জেদ তোর স্বপ্ন সব কিছুকে বাঁচিয়ে রাখতে হবে রে শিলু তুই ছুটবি শিলু তুই ছুটবি

শিলু যা কেমন অবাক হয়ে গেলো বসে উঠলো কলকাতা পৌছালো শুরু হলো নতুন জীবন নতুন ভাবে নিজেকে চেনা সব কিছু নতুন practice নতুন জানিনা দিনু দা কি করেছিল কাকে বলেছিলো কি ভাবে দিনু দা এই সুযোক টা ওকে করিয়ে দিয়েছিলো ঘরে বিক্রি করে sports shoe এসেছিলো কিন্তু sports kit এতো বড়ো একটা সুযোগ সেই গুলো কি বিক্রি করে এসেছিলো শিলু জানে না শিলু জানতে চাইনি কোনো দিন শুধু ছুটে গেছে ছুটে গেছে তার কারণ দিনু দা ওকে বলেছিলো ছুটতে হবে শিলু ছুটতে হবে ছোট ছোট শিলু ছোট পৌঁছাতে হবে তোর লক্ষে তোকে ছোট শিলু ছোট শিলু ছুটছে শিলু সত্যিই ছুটছে পলাশ পুর গ্রামের মেয়ে ছুটছে বাবার মুদিখানার দোকান টা এখন আর প্রায় চলে না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 বাড়ির অবস্থা এখন অনেকটাই খারাব অনেক গুলো দিন কেটে গেছে শিলুর এইবার ন্যাশনালে যাওয়ার কথা পারবে পারবে শিলু যেতে পয়সা কোথায় আর কি আছে যেটা বিক্রি করবে খাবে কি তাহলে যদি সব কিছুই এই ভাবে বিক্রি হয়ে যায় এক রাশ চিন্তা কিন্তু ওই যে যেদ শিলু এখন বাড়িতে বেশ অনেকদিন হলো শিলু পলাশ পুড়ে আছে ন্যাশনালে সিলেক্ট হওয়ার কথাটা খবরটা আজকেই আসার কথা দিনু দার খবর নিয়ে আসার কথা সকাল গলিয়ে দুপুর দুপুর গলিয়ে বিকেল জানিনা দিনু দা আর আদও কি খবর আনবে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

দিন দা শিলুর মাথায় হাত টা রেখে বললো হয়েছে শিলু হয়েছে তুই পেরেছিস তুই ন্যাশনালে select হয়েছিস শিলু আনন্দে লাফাবে না কান কাঁদবে বাবা কে ডাকছে দাদা কে ডাকছে পাড়া প্রতিবেশী সব্বাই ক ডাকছে জানো আমি ন্যাশনাল খেলতে যাবো জানো আমি ন্যাশনাল খেলতে যাবো কিন্তু দিনু দার মুখে হাসি নেই কেন শিলু গিয়ে বললো দিন দা আমি ন্যাশনালে যাবো তুমি খুশি না এক আকাশ চিন্তা ভরা মুখে দিন দা বললো আমার থেকে খুশি আর কেউ কি হতে পারে রে বোকা মে ছাপিত অনেক গুলো টাকার বেপার সেটাই ভাবছি অরে পাশের গ্রামে আরেকজন কোচ ছিলেন অবনী বাবু কোচিং করতে একটু আদটু কলকাতায় যেতেন একটু আদটু কলকাতার খেলোয়াড় জগতের সাথে উনার ছিল পরিচয় দিনু দা বললো অবনী দা কে একবার ধরতে হবে বুঝলি দেখি কতটা কি করা যায় যেতে তো তোকে হবেই শিলু

ওকে আসস্থ করলো দিনু দা শিলু কে বললো হারলে তো আমাদের চলবে না শিলু যেমন করে যেতে তোকে হবেই আমি ও যাবো তোর সাথে শিলু বলো তুমি তুমি যাবে আমার খরচ তোমার খরচ দিন দা বললো ওরে শিলু তুই ছুটবি তুই ছুটবি

অরে বাবা তুই ছুটবি আমি না হয় রাস্তার ফুটপাতে থাকবো দু বেলা দুটি মুড়ি বেঁধে নিয়ে যাবো মুড়ি খাবো তবু তুই ছুটবি ছুটবি শিলু ছুটতে তোকে হবেই তোর জীবনের মন্ত্র একটাই শিলু দৌড় দৌড় আর দৌড় run শিলু run run শিলু দৌড়োতে হবে লক্ষে পৌঁছাতেই হবে তোকে

practice টা সেরে নি দিনু দাও বলতে শুরু করলো run run শিলু run run শিলু ছোট ছোট শিলু ছোট

আপনাকে এবার যদি আমি বলি যে আপনি যদি এক লক্ষ টাকা টা MRS এর share কিনে রাখতেন তাহলে ঠিক কুড়ি বছর বাদে অর্থাৎ আপনি যদি MRS এর share first january দু হাজার দুই সালে কিনতেন ঠিক তার কুড়ি বছর বাদে দু হাজার একুশ সালের একত্রিশে december আপনার কত টাকা হত ভাবতে পারছেন? ছিয়াশি লক্ষ টাকার বেশি হ্যাঁ। এটাই share বাজার share market এভাবে আপনাকে আপনার জানা যে সমস্ত investment option গুলো রয়েছে তার থেকে অনেক বেশি অর্থ উপার্জনের সুযোগ করে দিতে পারে। আর আজকে share বাজারের basic অর্থাৎ যারা একদম নতুন তাদের ধারনা দেয়ার জন্য এই episode টা সেটা হচ্ছে share বাজারের খুঁটিনাটি কয়েকটা,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 share বাজারের বিষয়ে basic conception নিয়ে তো আমরা আজকে আলোচনা করবো তাইলে প্রথমেই যে প্রশ্ন টা আসছে সেটা হচ্ছে share বাজার কি? দেখুন share বাজার শব্দটার মধ্যে আপনি কিন্তু, কিছুটা ধারণা করতে পারবেন যেমন share বাজার অর্থাৎ এমন একটা বাজার যেখান থেকে share কিংবা ভাগীদারি পাওয়ার যায় এবার পাওয়া যায় মানে কিনতে হয় এবার ভাগীদারি বা ভাগ, আপনি বাজার থেকে যে কিনবেন সেটা কি কিনবেন? আমরাতো বাজারে গেলে আলু পটল ইত্যাদি কিনি এখানে কি কিনবেন? এখানে আপনি কিনবেন হচ্ছে company এর ভাগীদারি কিরকম মানে ধরুন,

করা সম্ভব না সেজন্য company গুলো কি করে বিভিন্ন investor দের থেকে টাকা নেয়, বিভিন্ন মানুষের থেকে টাকা নেয় সেই টাকাটা জোগাড় করে টাকাটা এক করে মোট টাকাটা নিয়ে তারা, business করে এই capital টা নিয়ে তারা business করে অর্থাৎ আপনি যখন share market থেকে share কিনছেন আপনি ওই company এর একটা অংশীদার হচ্ছেন কিংবা বলা চলে একটা, ছোট হলেও অংশের মালিক হচ্ছেন আর এই share বাজারে মোট তিন ধরনের মানুষ যুক্ত এর বাইরেও অনেক অনেক কিছু রয়েছে।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 তৃতীয়তঃ খুব important আপনারা শুনে থাকবেন সেটা হচ্ছে broker যাদের থেকে আপনি directly company র থেকে তো আমরা সাধারণ মানুষ কিনতে পারব না আমরা share market মারফত কিনব। এবং share market মারফত কিনতে গেলেও আমাদের সবার directly share বাজারে account থাকেনা stock exchange এর। আমরা বিভিন্ন broker মারফত শেয়ার কিনি অর্থাৎ মাঝখানে important figure হচ্ছে এই broker বা দালাল share market এ, যে stock exchange অর্থাৎ যেখান থেকে share বাজারের share কিনতে পাওয়ার যায় সেখানে মূল দুটো stock exchange india তে খুব important এখান থেকেই আমরা in general প্রায় সবাই share কিনি সেটা হচ্ছে Bombay Stock Exchange যাকে শুনবেন BSE এবং শুনবেন National Stock Exchange কিংবা NSE তো এই গেলো হচ্ছে basic share বাজারের একটা concept যেটাই আমি আপনাকে একটা ছোট্ট, idea দিতে পারলাম actually share কেনা মানে কি কেনা এবং কোথা থেকে কেনা যেতে পারে এবার আসছি যে আপনারা একদম beginner মনে রাখবেন এই episode টা একদম beginner দের জন্য একদম যারা, আহ শুরু করতে চলেছে যারা কখনও share বাজার নিয়ে কোন idea নেই তাদের জন্য আপনি investment কি করে করবেন দেখুন আপনাকে আগে physical pause এ share কিনতে হতো বর্তমানে share কেনা টা খুব সোজা আপনাকে একটা,

উম তবে আমি আমার নিজস্ব যে demat account সেটা ICICI security তে আছে আপনারা যোদি ICICI security র থেকে demat account খুলতে চান নিচে description এ link দেওয়া রয়েছে। আমাদের এই link থেকে ICICI তে আপনি demat account খুললে অনেককিছু benefit পাবেন যদি account খুলতে কোনো অসুবিধা হয় আমাদের phone করবেন আমরা help করব তো যাই হোক আপনাকে demat account খুলতে হবে share market এ invest করতে গেলে savings account থেকে কিন্তু এটা হয়না। সেই সমস্ত demat account এর মধ্যে গিয়ে আপনি বিভিন্ন share এর নাম লিখে সেখান থেকে purchase করতে পারবেন। এক একটা demat account এর এক একটা company র software interface এক এক রকম সেগুলো, প্রত্যেকটা নির্দিষ্ট company র একটা helpline বা guideline আছে সেখান থেকে আপনারা পেয়ে যাবেন কীভাবে invest করতে হবে এবং আপনারা মনে রাখবেন যে আপনি যখন demat account থেকে share গুলো কিনছেন, যেহেতু আমরা আলোচনা করছি যে কিভাবে invest করবেন সেহেতু invest করার সময় মনে রাখবেন এই কেনার সময় যে সমস্ত company র demat account খোলা আছে বা যেসমস্ত broker এর after demat account আছে আপনি share ক্রয় কিংবা বিক্রয় দুটোর সময় তারা একটা brokerage বা বাংলা কথায় একটু শুনতে খারাপ লাগে দালালি বাবদ একটা fees নেয় broker এর charge আপনি demat account খোলার পর এই broker এর charge টাও কিন্তু, হিসাব করে নেবেন বা জেনে নেবেন company র থেকে এক একটা company র brokerage charge কিন্তু এক এক রকম হয় আবার একই company র বিভিন্ন plan আছে আহ বিভিন্ন plan এ বিভিন্ন রকম brokerage charges থাকে।

stock গুলো যে কেনাবেচা করবেন এগুলো কিভাবে basically কেনাবেচা হয় দেখুন প্রথমে company যখন stock market এ তার নাম enlist করে তখন সে নিয়ে আসে Initial Public Offering অর্থাৎ সহজে IPO, IPO তে কি করে company প্রথম public এর জন্য তার যে আহ share আছে সেটা ছাড়ে সেটা হচ্ছে IPO বিভিন্ন IPO বেশ কিছুদিন ধরে,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 সেটা আপনি যদি market এ বেচেন সেটা আরেকজন কিনছে বলে আপনি বিক্রি করতে পারছেন, তো সুতরাং share বাজারে যেভাবে আহ stock টা কেনাবেচা হয় সেটা হচ্ছে একজন মানুষ কেনেন IPO র সময় company থেকে । তারপর সেই মানুষটা আবার একজনকে বিক্রি করেন যিনি কিনতেন তিনি আরেক জনকে বিক্রি করছেন এবার seller রা কিন্তু direct বিক্রি করে না এখানেই আসে broker এর আরকি ভূমিকা। তারা broker এর কাছে বিক্রি করে দেয় broker আহ আবার সেই আহ share গুলো কে অন্য কারো কাছে বিক্রি করে তো এই হচ্ছে total procedure actually broker directly করেনা stock exchange মারফত ব্যাপারটা হয়। তো এই হচ্ছে total procedure আমাদের যেটুকু জানার দরকার সেটা হচ্ছে আমরা যখন share কিনি তখন market এ চলতি কোন share সেটা কারোর একটা share ছিল এটা কিনলাম আবার IPO ছাড়া আমরা যখন share বিক্রি করি তখন আমাদের share টা ভবিষ্যতে কেউ কিনবে সেজন্য আমরা বিক্রি করে টাকা নিয়ে চলে গেলাম আর IPO র ক্ষেত্রে আমরা company থেকে প্রথম একদম share টা পেয়ে যায় এটা হচ্ছে একদম basic concept এরপর আসছি share এর দাম কিভাবে নির্ধারিত হয় দেখুন share এর দাম বাড়া কমার উপর depend করে যে share এর চাহিদা বেশি, সেই share এর দাম বাড়ে যে share এর চাহিদা কম, সেই share এর দাম কমে। share এর চাহিদা কখন বেশি হয়? যখন company র লাভ বেশি হয় যখন company র আহ future এ ভবিষ্যতে কোনো একটা আহ কি বলবো future scope থাকে বড় কিছু করার সুযোগ থাকে তখন হয়, আর একটা বিষয় হয় যেটা খুব খারাপ share বাজারের জন্য সেটা হচ্ছে public sentiment অনেক সময় দেখা যায় কোন company র লাভ বা ভবিষ্যত অত ভালো নয় কিন্তু বেড়ে যাচ্ছে কারণ public sentiment রয়েছে কিংবা operator এর রয়েছে এগুলা থেকে একটু সাবধান থাকবেন তবে share এর দাম মোটামুটি চাহিদা অনুযায়ী নির্ধারিত হয়।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 আপনি আশপাশে eighty to ninety percent মানুষকে পেয়ে যাবেন যারা শুরুতেই বলবে না না share বাজার জুয়া খেলা ঝুঁকির খেলা এইনা ঐনা চরম negative জিনিস তার কারণ হচ্ছে হ্যাঁ ঝুঁকি আছে একদম নেই তা নয় কিন্তু ধরুন ঝুঁকি তো সব জায়গাতেই আছে কিরকম হয় আমরা যখন একটা গাড়ি চালাচ্ছি তখন driving টা শিখে গাড়ি চালাচ্ছি এবার আহ আমরা কি, আমাদের bike চালানোর সময় তো একটা ঝুঁকি থাকে আমরা কি সবসময় accident করি? করিনা। কিন্তু ধরুন কেউ যে জীবনে cycle চালাই নি bike চালায় নি আপনি তাঁকে bike টা হাতে দিয়ে বললেন যে highway দিয়ে একশ kilometer speed এ গাড়ি চালাও তার তো ধাক্কাটা লাগবে তাইনা? share এর ঝুঁকিটা তখনই বেশি যখন আপনি না বুঝে অনেক টাকা উপার্জন করবো এটা ভেবে চলে আসেন অর্থাৎ bike এ চাপলেন অনেক, speed এ চালাবেন বলে ভাবলেন কিন্তু bike টা আপনি চালাতে জানেন না তো ঝুকি তখনই বেশি আর ঝুঁকি তখন কম যখন আপনি bike টা আসলে চালাতে জানেন অর্থাৎ share বাজারটা বোঝেন। চেনেন আহ তাহলেও কি আহ যারা বুঝছে তারা loss করেনা? হ্যাঁ করে তাঁরা হয়তো একটা share এ loss করে কিন্তু বাকি পাঁচটা share এ profit করে তার কারণ, তারা জেনে আসে অর্থাৎ আপনি জেনে bike চালালেও মাঝেমধ্যে হয়তো আপনার একটু আকটু ধাক্কা লাগতে পারে কিন্তু প্রত্যেকদিন কিন্তু আপনার ধাক্কা হবে না। বা ঝুঁকির সম্ভাবনা অনেকটা কম হয়ে যাবে। তো সেই রকমই আপনারা যদি একটু knowledge gain করেন, আপনারা যদি একটু জানেন, আপনারা যদি একটু খবর রাখেন অবশ্যই আমাদের channel টাকে subscribe করে রাখেন।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 দেখুন share বাজারে investor আমি trador দের কথা বলছিনা এটা শুধুমাত্র investor দের কথা বলছি প্রথমত আহ যারা long-term investor তাদের জন্য বলছি তাদের যেটা করতে হবে সেটা হচ্ছে research প্রতিদিন এক্টু আধটু পড়াশোনা করতে হবে আমাদের channel টাকে subscribe করে রাখতে হবে এবং share বাজার সম্পর্কে খবরগুলো জানতে হবে দ্বিতীয়তঃ হচ্ছে fundamental একটু analysis জানতে হবে অর্থাৎ আপনাকে basic কিছু জিনিস । আহ profit, revenue, net profit, net work এই যে ব্যপারগুলো আছে এই terms গুলোর সাথে পরিচিত হতে হবে এবং একটা company র basic যে financial structure সেটা একটু বোঝার চেষ্টা করতে হবে এবং তৃতীয়তঃ খুব important একদম star mark করে রাখুন diversify portfolio করতে হবে এমনি বহু লোককে দেখেছি। যাদের টাকা ডুবেছে তাদের maximum এর ক্ষেত্রে দেখেছি একটা share এ প্রায় পুরো টাকা ঢেলে দিয়েছে। তারা মনে করেছে ওই share টা বিশাল ভাবে এগিয়ে যাবে, না বেশি লোভ করলে অতি লোভে,

দশটা বারোটা maximum পনের টা অব্দি company তে আপনি invest করে রাখতে পারেন অল্প অল্প অল্প অল্প টাকা তাহলে আপনার average interest rate টা কিন্তু positive এর দিকে থাকবে এবং সেটা অনেক ভালো interest আপনাকে gain করে দিবে চার number কথা মনে রাখবেন ধৈর্য ধৈর্য ধৈর্য একটা share কিনলেন একটু দাম কমে গেল আপনি বেঁচে বেরিয়ে চলে গেল loss হয়ে যাবে। আপনাকে patient রাখতে হবে আপনাকে ধৈর্য রাখতে হবে, standard company কিনে long-term এ hold করতে হবে profit তখনই আপনি পাবেন এবং অবশ্যই expert opinion নেবেন। আমাদের মানে বাঙালিদের problem হচ্ছে আমরা যাকে তাকে expert ভেবে ফেলি কেউ একজন বলে দিলো এসে যে আমি অমুক share টা কিনেছি ।তিনি হয়ত কেনেন নি. বলে দিলো অমুক share টা কিনেছি । তুমি কিনে নাও কোটি কোটি টাকা profit হয়ে যাবে আপনি কিনে ফেললেন loss হয়ে গেল চায়ের দোকান expert তো আমাদের পশ্চিমবঙ্গে ভর্তি আমি এরাম লোককেও দেখেছি যিনি চায়ের দোকান থেকে tips নিয়ে এসে share market এ invest করছে সেটা করবেন না। সবসময় expert team এর opinion নিতে পারেন যদি নিজে না বুঝেন।

হ্যাঁ হ্যাঁ বলো, কি বিষয় নিয়ে কথা বলবে? আচ্ছা! আহ হ্যাঁ তুমি যেটা বল্লে যে আহ তুমি একজন পশুপ্রেমী, আহ কিন্তু আমি কিন্তু সেইরকম ভাবে পশুপ্রেমী নই! আমি আগেই তোমাকে বলে দিতে যেহেতু তুমি আমাকে। আহ পশুপ্রেমী নিয়ে পশুর ব্যাপারটা নিয়ে কথা বলছ, তো আমার এটা সেরকম খুব একটা তাদের ভালো লাগে না আহ কিন্তু তুমি আহ যেটা বল্লে যে তা বোলে তাদের যে আঘাত করা আমি এই জিনিস টাকে একদমই সমর্থন করি না। যে আমার ভালো লাগেনা, সেটা আমার নিজস্ব একদমই নিজস্ব ব্যক্তিগত ব্যাপার যে আমার সেটা ভালো লাগেনা বা আমি পছন্দ করিনা পশুকে তারমানে কিন্তু সেইটা দারা হচ্ছে না। আহ যে আমি পশুকে ভালবাসি না বলে আমি তাদেরকে আঘাত করবো তাইনা? যে যার নিজের মতন নিজের জায়গায় আছে থাকুক না তাতে তো আমাদের ক্ষতি হছেনা, কিন্তু আমারা আঘাত কেন করতে যাব তাকে? আমি এই বিষয়টাতে আহ ঠিকঠাক সহমত নই। কিন্তু সেইরকমও আমি পশুপ্রেমী নই বলে, আমার খুব একটাও ভালোলাগে না আহ মানে ওরা। থাকে নিজেদের মতো দূরে, কিন্তু সেই রকম আমার আহ কাছে আসলে বা আমার কাছে আসার চেষ্টা করলে আমার সেটা খুব একটা পছন্দ নয়। হ্যাঁ আমি তোমার সাথে একদম সহমত। কিন্তু তুমি যে আরেকটা কথা বললে আহ যে পশুরা নাকি আহ ওরকম মানে যদি আমি তাদের কাছে না যাই তাহলে তারা আসে না আমাদের কাছে বা কামড়ায় না। এই জিনিসটাই আমি তোমার সাথে সহমত নই। অনেক সময় এইরকম থাকে যে আমি সেই পশুটাকে হয়ত আহ চাইছি না আমার সামনে বা সেই জিনিসটা আমার বা তাকে আমার পছন্দ হচ্ছে না। আহ কিন্তু তারা কিন্তু তাও পিছন পিছন এসে ঘুরে বেড়াই আর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে যদি আমি কুকুরের ক্ষেত্রে বলি।

আমি দূর থেকে তারা থাকলে আমার ভয় লাগেনা, কিন্তু তারা যখন গায়ের উপরে এসে ঝাঁপিয়ে পড়ে বা সামনা সামনি আসার চেষ্টা করে বা আহ ওরা চেটে যেটা গন্ধ পেতে চায় আরকি বা গন্ধ নেওয়ার চেষ্টা করে আমার। ওই জিনিসটা একদমই পছন্দ নয়! মানে এই জন্য আমি অন্তত পশুদের থেকে মানে এই কুকুর বা বিড়াল যদি থাকে কোনও বাড়িতে বা কোনও আমি সেই জায়গা থেকে একটু দুরেই থাকি। আছা! মানে তোমরা ঘরে কুকুর পুষছ না, কিন্তু তোমার ভালো লাগে তাদেরকে খাবার দিতে তারা বাইরেই থাকে, আহ তো আমি জানতে চাই তারা কি রাস্তার কুকুর নাকি তোমরা মানে আহ কেনার।

এটা তুমি ঠিক বলেছ কিন্তু আহ আমারও এই জিনিস টাতে আমিও সহমত নই যে বাড়িতে মানুষে কুকুর কে রাখছে আহ তো এই বাড়িতে যে মানুষ কুকুর পোষে বাইরে থেকে এই যে golden retriever বা। আহ আরকি বিভিন্ন ধরনের আছে যে তাদের কে যে ঘরে এনে পোষে বা। তাদের কে পুরো মানুষ এর মতো করেই রাখা হয়, মানে তাদের কে আহ উম ঘরে শুয়াই বিছানাতে বিছানাতেই তারা থাকে তাদের জন্য আলাদা বিছানা করা হয়, তাদের জন্য ভাত আনা আহ ভাত বা খাবার। আহ মাংস আলাদা করে বা মাছ আলাদা করে এনে রান্না করা হয়, তারপরে সেগুলা তাদের কে খাইয়েও দেই এমনও অনেক কুকুর আমি দেখেছি আরকি আমার একজন আত্তিও বাড়িতে থাকত। আছে আহ একটা golden retriever একটা কুকুর তো, আহ কুকুরটা অনেক বড় সে বিশাল আকৃতির একটা কুকুর দেখলে বাঘের মতন ঠিক মনে হয়। আহ এত তাকে এতটাই আরাম করে রাখে আর তাকে খাইয়েও দেওয়া হয় এমনকি গলায় হাত ঢুকিয়ে তাকে খাইয়ে দেয়, আমার তো দেখলেই দূর থেকে কেমন একটা ভয় লাগে আমি কাছেই যাই না ওই বাড়িতে ঢুকি না আমি সামনে সামনে গিয়ে কথা বলে আসি। আহ কিন্তু আমার মনে হয় যে যেই জিনিসটা একটা কুকুরের ক্ষেত্রে ওরা করে থাকে আমার মনে হয় সেইটা যদি আরও দশটা মানে সেই একটা কুকুর যা খাবার পাছে, আমার মনে হয় সেই আহ ওই টুকুনি।

আহ কুকুর কে মানে একে কেউ কেউ আছে যারা কুকুরদের কে আহ নিয়ে আরকি খুবই মাতামাতি করে মানে তারা অতা মাতামাতি না করলেও পারে কিন্তু। আহ তারা মানুষের মতো করে কুকুরকে রাখে এরকম ও আছে, আমি মানছি যে কুকুররা ভালো সত্যি আহ কিন্তু তাও আরকি আমার ওই জিনিস টা খুব একটা আরকি পছন্দ হয়না। তুমি ঠিক বলেছ আহ যে ভগবানেরি ওরা দান, তো আমরা ওদের জন্য করতে পারি এটা ঠিক কিন্তু আহ কি বলত আহ আজকালকার কিন্তু সবার কাছে অতোটা। আ পরিমান কিন্তু সামর্থ্য থাকেনা যে তারা কিছু দেবে, কিন্তু তুমি যদি আজ কাল এদিক অদিক খেয়াল রাখো তালে কিন্তু দেখবে এখন কিন্তু অনেকেই আছে যারা বিস্কুট কিনে হক বা ঘড়ের কিছু খাবার হক বা যদি মানুষের কোনো। আহ বাঁচা অংশ থাকে খাবার পরে সে গুলো কিন্তু কুকুরদের দেয় মানে খেতে দেয় ঠিক আছে, কিন্তু সবার কাছে সে সামর্থ্টা থাকে না যারা সেই জিনিস তা দিতে পারে পশুদের। আর তুমি শুধু খাবার এর দিকে বলছ, আমি আর একটা জিনিস দেখি। সেটা হচ্ছে এই হোলির সময় ধর বা যেই কোন সময় এই যে গান বাজনা হয় পুজোর সময় সেই খেতেরি বলতে পারো এই কুকুরদের গায়ের উপরে যেই জিনিস গুলো মানে আবির বা রঙ যে দেওয়া হয়।

বা তাদের কিন্তু সেরকম রাস্তাই যারা থাকে তাদের কে নিয়ে সেরকম কেউ থাকে না যারা তাদের সাহায্য করবে পরিস্কার হতে তহ তাদের ক্ষেত্রে কিন্তু আমার সেইটা দেখে খুব কষ্ট হয় বা মায়া হয় তুমি বলতে পারো। সেইটা কিন্তু করা উচিত নয়, বা কোন আহ এই যে কোন অনুষ্ঠান হলে যে জোরে গান বাজনা চালানো হয়। ওরা কিন্তু সেটা তে খুব ভিত অনুভব করে, ওরা যেমন লোক দেখলে এক এক সময় খুব আহ মজা পায় খুব আনন্দ পায় যে লোক এসছে ওদের কাছে হয়তো ওরা কিছু খাবার পাবে কিন্তু ওরা কিন্তু এই আওাজ সুনলে বা অতিরিক্ত।

তাদের কে দূর থেকে লক্ষ্য করে অনুভব করি এটা কি ঠিক? হ্যাঁ এটা ঠিক বলেছ যে আমাদের কোনও অধিকার নেই তাদের কে ক্ষতি করার তাদের উপর কোনও ক্ষতি আহ করার বা তাদের কে আক্রমন করার কিন্তু অনেক সময় কিন্তু এই জিনিস তাও হয় আমি ওদের কে পুরো পুরি ভাবে সমর্থন করি না অনেক সময়। তারা কিন্তু দূর থেকে আক্রমন করে এসে দউরে এসে ছুটে এসে আক্রমন করে অনেক সময় আছে তারা পাগল হয়ে যায় এসে কামরে দেয় অনেক জন কে হয়তো অনেকে আছে অনেক বাচ্চারা। যারা বুঝতে পারেনা তারা কিন্তু দউরে গিয়ে ছুটে গিয়ে ভালো বাসতে যায় কিন্তু তারা কিন্তু অনেক সময় কাছে গিয়ে দেখো আহ বাচ্চারা তহ অতটা বোঝে না যে কন কুকুরটা ভালো বা কন কুকুরটা খারাপ।

কাম্রে দিলে কিন্তু ওটা কিন্তু খুব কস্তের ব্যাপার কারন ওটা তে আমাদের অনেক গুলো injection নিতে হয়, তহ সেই সময় কিন্তু এটা খুব ক্ষতি হয়ে যায় তহ আমার সেই জিনিস। পুরো কিন্তু ওদের পছন্দ নয়, আহ আমার দূর থেকে তাদের কে দেখতে ভালো লাগে কিন্তু কাছে এসে যে ওই আহ যেই জিনিস টা ওরা করে গন্ধ সোঁকে বা কলে ঝাঁপিয়ে পরে আহ সেই জিনিস টা আমার খুব একটা পছন্দ হয় না। আর শুধু এই ক্ষেত্রে কেন রাত্রি বেলার দিকে যেটা আমি তোমাকে আরও একটা বিষয় বলতে চাই সেটা হছে। কুকুরা কিন্তু এই রাত্রি বেলায় কিন্তু ওরা আমাদের কে পাহারা দেয় বলতে পারো, এই জিনিসটা আমার ওদের খুব ভালো লাগে মাজ রাত হয়ে গেলে আমি অনেক সময় রাত্রে বেলায় জেগে থাকি। প্রায় মাঝ রাত হয়ে গেলে যখন চারিদিক নিস্তব্দ হয়ে যায় তখন যদি আহ কুকুরা নিজেরা নিজেদের মতো খেলে বা নিজেরা নিজেদের মতন থাকে সেই সময় যদি বাইরের কোনও পাড়ার কোনো লোক আসে। বা বাইরের কোনও বেক্তি সেই রকম যদি অচেনা হয় বা ওদের যদি সেরকম সন্দেহ জনক কিছু লাগে তালে কিন্তু ওরা চিৎকার করে খুব জোরে আর সেখান থেকে কিন্তু আমরা বুজতে পারি যে কিছু একটা ঘটছে। আমরা সেখান থেকে গিয়ে আবার গিয়ে দউরে গিয়ে বাইরে দেখতে চাই যে কিছু ঘটে গেছে কিনা, তহ আমার মনে হয় ওরা কোনও না কোনও ভাবে আমাদের কে সাহায্যও করে আবার কোনও না কোনও ভাবে আমাদের কে ক্ষতি ও করে আহ তহ এই জিনিসটা আমি বলবো।

মানুষের দেখে আহ রাখা উচিত বা তাদের ঘর সেরকম ভাবে পরিস্কার রাখা উচিত কারন আহ ওই জিনিস গুলো যেই লম চারি দিকে ছরিয়ে রাখে সেগুল যদি খাবারের সাথে মানুষ এর শরীরে যায় তালে কিন্তু। মানুষ অসুস্ত বোধ করতে পারে বা তাদের শারীরিক আহ কিছু সমস্যা দেখাদিতে পারে আমার মনে হয় সেই জিনিস গুলো আমাদের ও আহ একটু নজরে রাখা উচিত তাই না? দেখো। হ্যাঁ আমি অটাই বলছিলাম যে ওদেরকে যে এরকম ভাবে রাখা হয় বা তুমি যেটা বল্লে না যে। ওদের আহ একটা আলাদাই নিয়ম করে দেওয়া হয় বা ওরা খুব তারাতারি সেই জিনিস টা শিখে যায় ওদের যদি সেরকম ভাবে আহ ঠিকঠাক ভাবে শিক্ষা দেওয়া হয় তাহলে ওরা শিক্ষা টা তারাতারি অর্জন করে নেয়। আহ খুব তারতারি ওরা সেই শিক্ষা প্রতেকদিনি সেই জিনিসটাই করতে থাকে যেইটা তাদের নিয়ম শেখানো হয়। আমার মনে হয় এই জিনিসটা একদমই ঠিক বলেছ তুমি আহ কারন এইক্ষেত্রে। ক্ষেত্রে আমরা দেখি যে এই বড়ো বড়ো যে সৈনিক দের সাথে সব সময় কিন্তু আহ কুকুর থাকে বা তোমার যখন পুলিশরা কুকুর কে আনে গন্ধ শোঁকার জন্য তারা কিন্তু সাহায্য করে আমাদের এই। Investication যেটা হয় আমাদের আহ তদ আহ যে তদারক যেটা হয় না চারিদিকে আহ কোনও murder কোনও খুন খারাবি হলে যেই তদা রকি টা হয় সেটা তে কিন্তু ওরা কিন্তু খুব সাহায্য করে। আহ ওরা কিন্তু আহ কুকুররা কিন্তু মানুষ যেটা করতে পারেনা যখন তখন কিন্তু সেখানে পুলিশরা কিন্তু কুকুরদের নিয়ে আসে তারা কিন্তু সেটা সাহায্য করে। আহ খুব তারাতারি আমারা যেটা মানুষরা অনেক খনে করতে পারি না সেটা কিন্তু তারা খুব শিগগিরি খুব তারাতারি করে দেয় তাইনা? হ্যাঁ এটা তুমি ঠিক বলেছ আমি তোমার সাথে সহমত এই ব্যাপার এ, আহ কিন্তু আহ এটাই হছে ব্যাপার যে আমরাও ওদেরকে যদি বিরক্ত না করি ওরাও ওদের মতন থাকবে ওরাও একটা জীব । আর শুধু এটা কুকুর বিড়ালের ক্ষেত্রে ন এটা সব পশু দের ক্ষেত্রেই, পাখিও কিন্তু তাদের মধ্যেই পরছে। আহ তো সবার ক্ষেত্রেই আরকি সবাই কে যদি যে যার নিজেদের মতন যেরকম আছে সেরকম ভাবে যদি থাকে। নেজেরা নিজেদের মত আহ তাহলে আমাদের পরিবেশ ও ভালো থাকে আমাদের আহ চারি দিকের পরিবেশ যেটা আছে সবাই কে নিয়ে সেটাও ঠিক ঠাক থাকে আর আমারা নিজেরাও ভালো থাকি। হ্যাঁ এই বিষয় নিয়ে তোমার সাথে আজকে কথা বলে ভাল লাগল দেখো কতক্ষণ হয়ে গেল আহ ঠিক আছে আমার অন্য কোন বিষয় নিয়ে আবার পরে কথা বলব।

আরে বাবা তোর কাজকর্ম, শরীর হ্যান ত্যান সব কেমন চলছে? হ্যাঁ, তো এইটার থেকেও তো টাকা পাস সারা বছর সারা মাস। আর অর্ধেক সময় তো তুই ছুটি নিয়ে বসে থাকিস।

হ্যাঁ হ্যাঁ, আর বলিস না সেই দিনই তো আমি আমাদেরও একটা meeting ছিল রাইচকে, তখন দেখলাম তুমি তোমার boss এর সাথেও এখানে আছো। হ্যাঁ, তোর boss এর যদি কাজ থাকে তো সে নিজের বউকে নিয়ে যাবে, তোমাকে নিয়ে যাবে কেন? আর তুমিও ড্যাং ড্যাং করে গেলে? বাহ্, বাহ্, বাহ্, বাহ্ । হ্যাঁ official কাজ ছিল, সেটা আবার week end এ, হ্যাঁ সেই জন্যে তো পরপর তোমার promotion হচ্ছে। বছরে তিনবার কার promotion হয়? এমন কোন office এ কার হয়? সেটা একটু শুনি। তুমি এই মহিলা হওয়ায় একটা আহ কি বলে unethical advantage নিচ্ছো? এটা ঠিক নয়, হ্যাঁ ওই বোকা বুড়ো boss টাকে একদম বস করে নিয়েছো, হ্যাঁ? হুম হ্যাঁ, কাজটা swimming pool এর ওইখানে ছিল? বাহ্, বাহ্, বাহ্, বাহ্।

তোমাকে তো আমি দেখলাম তুমি পরে swimming pool এ ডুবল, হুম ওই টুপির bikini পড়েছিলে। আহ সেইটাও আবার transparent এর মতন জলে গিয়ে আরও transparent হয়ে গিয়েছিলো, ইস, কি জঘন্য, সেজন্যে তো লজ্জাতে আর তোমার সাথে কথা বলিনি সেইদিন। হ্যাঁ, কেনো ওরা তো ওর সাথে ঘুরতে যায় না, আর ওদের মধ্যে ওরও interest নেই।

হ্যাঁ, আট বললি, আট হাজার টাকা দেয় তাই তো? ওকে আট হাজার টাকা দেয় তাই তো?

কানটাকে একটু doctor কে দেখিয়ে দে, সব আহ swimming pool এর ধুলো ভরে গেছে কানের মধ্যে। তো জলে কি ধুলো থাকে না?

কেন ওই filter acent process ওইসব ভুলে গেলি? যে সব sediment হয়ে যায় আর জলগুলো চলে যায়, ওইসব? তো ওইসব ধুলোগুলো কানে কান থেকে আর জল কোথায় যাবে? জল তো হাওয়াতে চলে যাবে, তারপরে ধুলো কোথায় যাবে? কানেই বসে থাকবে না?